যেখানে অনেকগুলু খাবারের জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।

ছবিটিতে দেখতে পাওয়া যার যে এখানে রাস্তার পাশে অনেকগুলো বেরিং দেখতে পাওয়া যাচ্ছে।

যে গার্ড ওয়ালের পাশে একটা সুটো বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছ--

যেখানে কয়েকজন মানুষ দেখতে পাওয়া যাচ্চে।

এখানে দুটো গাড়ি দেখতে পাওয়া যাচচে।

এখানে বক্সগুলোতে অনেক প্রজাতির চুরি দেখতে পাওয়া যাচ্ছে।

কুল -এর সামনে অনেকগুলো চারা দেখতে পাওয়া যা--

পাশে একটা দুকান দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে একজন মহিলা বসে আসেন সেখানে অনেকগুলু বাচ্চা দেখতে পাওয়া যাচ্ছে।

যেখানে অনেকগুলু মানুষ দেখতে পাওয়া যাচ্চে।